বুকস্টলের নাম হচ্ছে শ্রী হিঙ্গরাজ বুক ডিপো বইগুলি রং বেরঙের ।

অনেকগুলি লাইট জ্বলছে-এ শপিং মল -এ নানারকমের মসলাপাতি চাল ডাল সমস্ত কিছু রয়েছে-এ ।

দেখে মনে হচ্ছে এটি একটি মন্দিরের ছবি ।

মধ্যে একটি বোট দেখা যাচ্ছে যে বোট -টির রং নীল ও সাদা ।

পার্ক - এর ভিতরে একটি ঝর্ণা আ লাগানো রয়েছে যেখানে ।